এখানে একটি হলুদ কালারের ইস্কুলের বাস দাঁড়িয়ে রয়েছে।

পাশে একটি পাম্প রয়েছে।

নদীর ধারে কিছু গাছপালাও রয়েছে।

দূরে খাওয়ার জলের ড্রাম -ও রয়েছে।

জঙ্গলের ভিতরে কিছু বড় বড় গাছ রয়েছে।

এখানে এটি একটি কাপড়ের দোকানের মতো দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে একটি সুজুকি কোম্পানি -র বাইক -এর শোরুম ।

কিছু কিছু টমেটো লাল রঙের দেখা যাচ্ছে এবং কিছু কিছু সাদার মতো দেখা যাচ্ছে।

এগুলি একটি বাকেট -এর মধ্যে রয়েছে।

এখানে জঙ্গলের ভিতরে একটি ঝর্নার জলের মতো দেখা যাচ্ছে।

উপরে বাঁশ দড়ি দিয়ে কিছু কাপড় শুকাতে দিয়েছেন।

কিছু বেনার ঝুলানো রয়েছে।

এখানে ওপরের বোর্ড -এ লেখা আছে হোটেল সোমরাজ।

এটি হল একটি সোনা ও গয়নার দোকান।

এখানে একটি রাস্তা রয়েছে।

দোকানের ভিতরে কিছু মাছ কাটা রয়েছে।

উপরে কিছু লাইট দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের বোর্ডে লেখা আছে এইচ_ডি_এফ_সি ব্যাঙ্ক ।